সেখানে অনেক ধরণের যন্ত্রপাতি আধুনিক যন্ত্রপাতি রাখা রয়েছে।

ওখানে লেখাও রয়েছে শুধুমাত্র দুচাকা বা মোটর সাইকেল -এর জিনিসপত্রে পাওয়া যায়।

তার সুন্দর মুকুট তিনি পরে বসে আছেন।

পেন্টার -এর ছবি রয়েছে।

সেখানে ছোট ছোট ডেস্ক করা রয়েছ--

উম-ম সম্ভবত স্টুডেন্ট -রা অন্য কোনো জায়গায় --

লেখায় রয়েছে যে ফাইনেস্ট গার্মেন্টস কেয়ার । এখানে জামাকাপড়ের সবথেকে সুন্দর ভাবে যত্ন নেওয়া হ--

আ- সুন্দর যে উম-ম-ম ম্যারেজ হল তার সামনে দুজন দারোয়ান এখানে গার্ড দিচ্ছে।

আশেপাশে বিভিন্ন গাছপালাও রয়ে--

ছে ও এবং চারপাশের পরিবেশ খুবই সবুজ এবং সুন্দর।

একটি ট্রেন এসে থেমেছে এবং প্রচুর মানুষ--